কারো নিজের মন থেকে যদি কোরির প্রতি ভক্তি না আসে শিক্ষা হোক বা লোকজন হোক তাহলে কিন্তু হবে না আর শিক্ষা থাকাটাও মানে তুমি অনেকটা বেশি হও কোন মানুষের মধ্যে শিক্ষাটা রয়েছে সে মানুষ তাকে দেখলে অনেকটা বোঝা যাই ওই মানুষটা শিক্ষিত এই মানুষটা সেইরকম ব্যবহারটা কথাবার্তা তার language সবকিছুতে একটা mean করে না হ্যাঁ তু ঠিকই বলেছি একটা একটা মানুষের প্রয়োজন হয় শিক্ষা তুমার কথা বাত্রা বুলে দেবে তুমি শিক্ষিত না শিক্ষিত লই তুমি যদি গালিটাল দাও তাহলে ভাববে অশিক্ষিত গালদেও সেরকম ব্যাপার মানুয়ের এখন শিক্ষিত হওয়া বেকার একটা মানুষ তার শিখশিক্ষক hello সোনা যাচ্ছে

থাম হু যেটা বলছিলাম তুমি নিজেথেকে যদি চেষ্টা না করো তো একটা মাস্টার তোমাকে সেই চেস

সেটাই সেটাই সেটাই নিজেকেই চেষ্টা করতে হবে আর কি বলতো এটাও একটু ভাবার দরকার যে প্রত্যেকটা ছেলে শুধু শিক্ষাতেই বলতে এগিয়ে গেলে হবে না অনেক কিছুরই শিক্ষা পাওয়া যাই সেটা কি যদি বলিস তা একটা football থেকেও অনিক কিছু শেখ যাই তো অনিক জানার এই রকম ইচ্ছা থাকে কাউরির football থেকে কাউরির tennis থাকে কাউরির badminton থাকে কারো খেলাধুলা সেজে শিক্ষাটা মানে সেই শিক্ষাটা করবো পড়াশোনা করবো হ্যাঁ অনিককিছু গবেষণা নিয়ে পড়াশোনা থাকে অনিক ইতিহাস নিয়ে পড়াশোনা সেই যে এই শিক্ষা গুলোকে শিক্ষা কখনো সেশনেই তো শিক্ষা গ্রহণ করতে গেলে মানে শিক্ষার বই গুলো পড়তে হবে অনিক জিনিস গুলো বুজতে হবে জানতে হবে বন্দুর সংঘে আলোচনা তবে আলোচনা করলে শিক্ষাটা বাড়ে তাই না হ্যাঁ তু ঠিকই বলেছে এখনকার মানুষের বুজনিজেকে বুজতে পারে আমি কোন level এ আছি পড়াশোনার করার পরে কোন level এ যাবো কেও honours করবো না কেও pass course এ যাবে বুজতে নিজেই পারে না কুন দিকে যাবে এটাই হচ্ছে জাপাটাও সমস্যা হয়েযায় guidance এর বেলায় সেটাই সেটাই আর কি বলতো শিক্ষা সমাজের প্রতি এমন একটা হয়ে আহ এখন কার সমাজ গুলো তা আমাকে বাংলাদেশ থেকে তো অনেক ভালো লাগে বাংলাদেশের সে ব্যবহার language তাদের শিক্ষার সমাজটা তার দেখেছি আর এখনতো দেখবি বিহার side এ বিহার যেটাকে বলে না বিহার

তো কি করে আরকি দেখছি সেখানে পড়াশোনার নাম কি করছে জানিস? মানে তোকে যে collage এ পড়াশোনা করছে তাদেরকে চক্রীদেবার নাম তোর ডাকছে দিয়ে সেখানে ভর্তি হচ্ছে সেখানে সেই দুবছর তিনবছর যেটা একবছরের course

ও খুবই খারাপ তো সেটাই সেটাই অনিকতা খারাপ একটা বিষয় এই যে শিক্ষার এই ভাবে অভিনতোঅবনত করতে থাকে তাহলে শিক্ষাটা এগোবে কি করে বল হ্যাঁ সেটাই বলছি আখন কার মাস্টার কিন্তু সেরকম পরহাইনা দেখবে আগেকার মাস্টার জন্য আমরা পড়াশোনা করতাম school এ কি সুন্দর ভাবে পড়াশোনা করতো এবং প্রত্যেক ছেলেপিলেকে জিজ্ঞাসা করতো ভালোকরে বোঝাতো কিন্তু এখন কার মানুষ কি বলতো এই class এ ঢুকছে নিয়ে mobile খুবেরকরছে sir রা নিয়ে খোঁচাতে লাগছে সেই সেই দেখে তো এখন শিখছে ছেলেপিলে গুলো এখন মাস্টার কে ভালো ভাবে শিক্ষিত হতে হবে mobile বের করলে হবে না এবার class এর মধ্যে যদি মাস্টাররা যদি mobile যদি

সেটাই সেটাই আমাদের একটা কি বলবো তোকে english মাস্টার ছিল যেকোন আমরা এই high school এ পড়াশোনা করতাম

ফাঁকিবাজি ছিলোনা মাস্টারটা কি করতো বলতো? english মাস্টারটা আস্ত সে class এ ঢুকতো class এ ঢুকার পরে তোর মানে আহ বসেযেত নিয়ে phone টাকে যে বারকরতো table রাখতো আমাদেরকে বলতো english টা english পরা মানে কি আমাদেরকে বোঝার বেপারটা আছে

দিয়ে বলতো reading গুলো পর তাহলেই হবে reading গুলো পড়তে বলে তারপরে sir phone ঘাটতে লাগতো video দেখতে লাগতো কম sound এ শুনতেপেতাম তবুও আমরা হ্যাঁ বললে আবার মারতো অনেক তো head sir কে complain করেছিলাম কিন্তু head sir তা অনেক strick ছিল কিন্তু বলেছিলাম sir তাকে বলেছিলো যে আপনি class এ ভালো ভাবে পড়ান না sir তাকে বলে ছিল যে আপনি ভালোভাবে পড়াবেন complain আসছে তবুও সেই তাই করতো এক দু দিন হয়তো ভালো থাকতো তারপরেও তাই এই যে অবনতি গুলো করছে এখন তো শুনছি সেভাবে তো sir তা পড়াচ্ছেই না মানে যাচ্ছে এখন আগে তাও reading টা পড়তে বলতো এখন reading ও পড়তে বলছে না বলছে পরে কি হবে তোদের পরীক্ষায় তো হচ্ছে না পরীক্ষায় তো সবই দেখে লিখতে পারবি এইরকম একটা ব্যাপার হ্যাঁ তু ঠিকই বলেছিস এখন মাস্টার গুলা পড়েছে না পরাফরা করাই না কেনে করাই না বলতো তোর এখন সব private ভিত্তিক হয়ে গেছে না পড়ায় না নিয়ে বলছে private এ ভালো পড়ায় school এ পড়াচ্ছেনা পড়াচ্ছেনা ভালো করে কিন্তু private এ ওই sir ই ভালো পোড়াবে কিন্তু private এর তা কি ওই sir টা ভালো পোড়াবে কিন্তু school এর টা যাতে আসবে

তোর মনে কি বলছিস তোর মনে কি কথা তুই বলছিস বা তুই কি চাইছিস সেটা তোর মনকে মানে তবু উপর দেখেই বলে দেবে মনে তোর কি চলছে হ্যাঁ মুরব্বি গুলা তোর দেখে চোখ মুখ দেখেই বলে দিবে তুমি কি চিন্তা করছো তারাও তো পড়াশোনা করেছে এই সমন্দে সেটাই সেটাই তারা যে মানে সেটাকেই তারা বলছে mentalist জাদুকর তো বলছে একটা মানুষে মানে কি বলতো যে একটাকার কয়েন এইরকম জাদু হয়তো দেখেছিস একটাকার কোয়েনকে লুকিয়ে দিলো হাতের মাজখানে মানে দু second এর মধ্যে সে মানে হাহাতের কয়েন টা ই করে দিলো মানে গায়েব করেদিল আবার দু second এর মধ্যে হাতের মধ্যে আবার চলে এল

হ্যাঁ দেখেছি আমাদের গ্রামের দিকে আগে আস্ত এখন তো আসে না আগে তখন বহু রকমের জাদু আস্ত তখন দেখতাম ছোটো বেলায় দেখেছি এগুলো তো কি বলছে বলতো এই যে দু second এর মধ্যে কয়েন টাকে গায়েব করে আবার কয়েন টাকে নিয়ে আসা এই দু second এর কাজটাকে শেখার জন্য দুবার দুমাস দিন রাত practice করে খেয়ে না খেয়ে practice করে করে করে করে করে করে তার পরে সেই দু second এর সাধনাটা তার পূর্ণ হয়েছে দু second এর শখ টা তার পূরণ হয়েছে তাহলে এই যে জিনিস গুলো দেখ কি অনেক time লাগে শিক্ষা পেতে মানুষকে অনিক time লাগে এবার শিক্ষাটা যে যেমন ভাবে নিতে পারে যে যেমন ভাবে অংশগ্রহণ করতে পারে হ্যাঁ শিক্ষার ভাগটা যে যেমন ভাবে এই হলো একটা বেপার স্বামীবিবেকানন্দ তো অনেক

হ্যাঁ হ্যাঁ স্বামীবিবেকানন্দ তো অনেক পড়তো রবীন্দ্রনাথ ঠাকুর ছোটো থেকে তার এতো শিক্ষা কিন্তু কি কোনো বিদ্যালয়ে যাই নি তিনি মুক্তো বিদ্যালয়ের মধ্যে পড়াশোনা করেছেন এবং তার জীবনে পড়া হয়তো না হলে একটু আশ্চর্য ব্যাপার তার পড়াশোনা সেরকম পাইনি কবিতা থেকে প্রচুর কবিতা লিখেছেন তিনি তাই তো বিশ্বকবি বলা হয় তাকে তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর যিনি school এ যায়নি তিনি আ মানে একটা প্রকৃতি দেখলেই সেখান থেকে ছড়া বানিয়ে আমাদের জন্য লিখেরেখেছেন এখনো তার অনেক ছড়া আছে যেগুলো আমরা পড়ি যে রবীন্দ্রনাথ tagore রবীন্দ্রনাথ ঠাকুর এই যে জিনিস গুলো তারা কিন্তু দেখ শিক্ষা গুলো দিয়ে গেছে বা তাদের যেই শিক্ষাগুলো সেগুলো কিন্তু পেয়েছি বলেই আমরা কিন্তু আজ একটু হলেও অনিক কিছু শিখেগেছি বা এইযে ভাষাটা আগে তো আমাদের এই ভাষার শিক্ষাটা ছিলোনা আমাদের ভাষা দেখ ছোটথেকে বাচ্চা যারা বাচ্চা তাদের যে শিক্ষাটা তাদের ভাষার শিক্ষাটা কোনোরকম তো আস্তে আস্তে তাদেরকে যেকোন শিক্ষা দেয় হয় বা সেখান হয় তখন কিন্তু তাদের ভাষাটা অন্য

বাচ্চা ছেলের ভাষাতো বাচ্চারকম বলতে হবে বুজবে না ওদেরকে যদি ছোটথেকে ভালো ভাষা বোঝা বলার চেষ্টা করবে বুজবে না ওদের ওই রকম থেকে বোঝাতে ভঙার মাধ্যমে তাদের বাচ্চা দের পড়াশোনা করতে হবে সেটাই সেটাই মানে তোকে কি বলবো isaac newton কে তো মনে হয় শুনেছিস হ্যাঁ isaac newton কেন শুনবো না হ্যাঁ তো তিনি এতটা বুদ্ধি তো তোকে কি বলবো টানা তো মানে scientist একটা তো বলতে গেলে তেনার জানিস সব কিছু কমবেশি তো তার শিক্ষিত ব্যাপার নিয়ে তুই জানিস হ্যাঁ বল তুই আহ তুই তার পরে এখনকার science এর দিকে একটু লক্ষ কর না এই যে science গুলো মানে এই যে চাঁদে চাঁদ জিনিসটা হয়তো মানুষ just নিচে থেকে মানে জমিন থেকে আসমান টাই দেখতো এবং আসমানের চাঁদটাকে দেখতো কিন্তু দেখ এই আস্তে আস্তে মানে এই চাঁদে চাঁদে পৌঁছানোটা অনিকদিন হয়েগেলো যেটা শুনেছি বা যেটা হয়েছে অনেকদিন আগে গেছে সেই চাঁদে যাওয়াটাই কিন্তু একটা কাল্পনিক ব্যাপার সেইটাও ঠিক অনেক শিক্ষা অনেক শিক্ষা অনেক শিক্ষা অনেক শিক্ষা পাওয়ার পরে কিন্তু ওইজায়গায় পৌঁছানো সম্ভব হয়েছে তাই না হ্যাঁ তুই ঠিকই বলেছিস শিক্ষিত না হলে তো দেওয়া যেত না মানুষ যদি শিক্ষিত না হতো অশিক্ষিত হয়ে যেত তো চাঁদে পৌঁছাতে পারতো না এবার চাঁদে থেকে মঙ্গোল গ্রহ যাচ্ছে জায়গা কিনছে শুনলাম জায়গা তাইগা কিনছে বাশবাসের তোর চিন্তা ভাবনা করছে তাহলে শিক্ষা যদি না পেত তাহলে সে ভাবভাবনার করতেই পারতো না

প্রত্যেকটা মানুষ কিন্তু এইরকম দিন থাকতেই পারে না থাকার কিছু নেই কিন্তু যে সেখানে যাবার জন্য নিজেকে অনিক শিক্ষিত হতে হবে নিজেকে অনিক আহ নিজেকে সেই যোগতা তৈরী করতে হবে নিজেকে অনেক কিছু অর্জন করতে হবে সেই জিনিস গুলো কিন্তু তারা মাথায় রাখেন হ্যাঁ একটা যে কোনো জিনিস আবিষ্কার করতে হলে তার সম্বন্ধে জানতে হবে তারপর তার সম্বন্ধে কিক করে যে কোনো airplane মানুষ ভাবতে পারছিলো যে উপরে আমরা উউড়ে বাড়াবো সে তিন শিক্ষিত যদি না হতাম সেরকম ব্যাপার আমাদেরকে কি বলতো সেই ব্যাপক অর্থে শিক্ষাটা আমাদের নিতে হবে জ্ঞান বুদ্ধিটাকে সে ভাবে লাভ করতে হবে আমাদেরকে degree তাও লাভ করতে হবে degree রির অনেক মূল্য আছে যে না আমি দেশের অনেক জায়গায় এই রকম ভাবে করে নিতে পারবো

হ্যাঁ হ্যাঁ তু ঠিকই বুলেছিলিস ভালো ভালো অভ্যাস গুলো করতে হবে শিক্ষিত হবে হো প্রথম থেকে একটা বাচ্চা কে যেন সঠিক ভাবে শিক্ষিত করা যাই সেই দিকে চেষ্টা রাখতে হবে প্রত্যেক মা বাবার দিকে মা দিকে সেটাই সেটাই আমাদেরকে এই জিনিস গুলো দেখ আমাদেরকে কেও শিক্ষা দিবেনা আমাদের বাবারা যে শিক্ষাটা দিতেন মানে এখন বড়ো হয়ে গেছি তো শিক্ষাটা সেই ভাবে দেবে না তো আমাদেরকে এই জিনিস গুলো ভালো ভাবে ভেবে নিয়ে আমাদেরকে এই শিক্ষাটার দিকে উন্নতি গুলো ঘটাতে হবে বুজলি বা আমাদের মতো হয়তো কিছু সংখক মানুষ পড়ার প্রতি বা শিক্ষা নেয়ার প্রতি যে কোনো দিক থেকে অন্য কে শেখানোর থেকে নিজেকে শেখাটাই এই জিনিস গুলো যারা ভেবে রেখেছে তো তাদের পক্ষে কিন্তু তারাই কিন্তু এই দুনিয়াটাকে change করতে পারে বুজলি হ্যাঁ হ্যাঁ একটা শিক্ষিত একটা দাম আলাদা একটা অশিক্ষিতর মধ্যে আর শিক্ষিতর মধ্যে পার্থক্য আছে তো কিছু কারণ ডাকবি যারা অশিক্ষিত হয় খুব মরমানে একদম ধরাম ধরাম ধরাম ধরাম করে কথা বলে দিলে বাস হ্যাঁ বা একটা দেখ যে কোনো জিনিস চেচালেও বা একটা limit আছে এবার যেটা যখন limit cross হয়ে যাবে না সেটা যদি তুমি অনেক পড়াশোনাও করে তো সেই শিক্ষিতটা থেকেও অশিক্ষিত নামে তুমি পরিচিত হবে বুজলি তো তাতাকে মানে যে দেখবি কি বলতো মানে সেটা করে মানে বোহারাম হারাম করে বলে দিলাম হ্যাঁ মানে কোনো জিনিস একটা চেচিয়ে বলে দিলাম সব সেই জিনিস টা নিজের কাছে বড়ো হয় কিন্তু কি বলতো তার পরে যে দশটা মানুষ থাকে ওখানে ওই মানুষ গুলো কিন্তু তোকে আর সেভাবে পছন্দ করতে পারবে না তো সেই জিনিস গুলো আমাদের যদি হয়ে যাই তো আমরা যেন চেষ্টা করি যাতে এই জিনিস গুলো না হয় আমরা যারা যারা করে এরকম তাকে আমরা ভালো ভাবে বোঝানো বোঝাতে পারে যে দেখো তুমি যেই ভাবে চেচিয়ে বললে তুমি যদি আস্তে বলতে তো হয়ে যেত হতো না তাহলে এই ভাবে আমাদের শিক্ষাটা পরিচয় হবে তাকে লাভ করবে তাই না হ্যাঁ তো ঠিকই বলেছে রাস্তায় চলতে গেলে এই রকম অনেক মানুষ অনেক পাওয়া যাই এত চিৎকার করে এত চেচামেচি করে কিন্তু সেই কথাটাই যদি আস্তে করে ওকে বয়ে বভালো করে সুস্থ ভাবে যদি ওকে বলা যাই সে মানবে কিন্তু তাও শর্তে কিন্তু সে চিৎকার করে লোকজন দেকে বিশাল ব্যাপার করে দেবে তাহলে এটা তার শিক্ষা নই সেটাই সেটাই মানে কি বলতো আমরা যেই কথাটা জোরে বলবো যতটা time লাগবে সেটা আস্তে বলতেও ততটাও time লাগবে আবার কি জোরে বললে আমাকে মানুষ পছন্দ করবে না আমি যদি সেটা বুঝিয়ে বলি তো মানুষ আমাকে পছন্দ করবে এই জিনিসটা তারা ভাবেন বুঝেছিস হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তার লেগেই বলছি যে শিক্ষিত একটা ব্যক্তির দাম আলাদা একটা অশিক্ষত ব্যক্তি হবে তার মানে সেটা কথা বার্তার মধ্যে প্রমান পাওয়া যাবে কেকি শিক্ষিত না অশিক্ষিত তার ব্যাবহারের মধ্যে তার পরিচয়ের মধ্যে সেটা সব প্রকাশিত হয়

আমার বাবারা বলতো যেকোন আমরা ছোটছিলাম আমরা যেকোন school এ যেতাম আমরা যেকোন সিকতাম তো সেই জিনিসটা বলতে গেলে আমাদের শিক্ষার প্রতি অনেক ভক্তি ছিল ঠিকাআছে কিন্তু এ এইযে আমাদের শেখার প্রতি একটা interest থাকতো বা এইযে শিখতেজাব শিখতেজাব বলে একটা আন্নন্দ থাকতো বা বন্ধদেরকে বলতাম যে তুই school এ চল যাবোনা বলে আহ মানে তাকে জোরকরে জোরকরে school এ নিয়ে যেতাম তার যদি শরীর খারাপ থাকতো মন খারাপ থাকতো তবুও তাকে মানে ভালোকরে বুজিয়ে-বাঝিয়ে school এ নিয়েযেতাম আমার বাবার মতো আর এখনকার কি বলতো এই ফোন বলেদিচ্ছে এই school জাবি না তা আমিও যাবোনা তাহলে তুই যাবিনা ঠিক আছে একটা সমস্যাটা বুজলি হ্যাঁ আগে তোমানে আগে তো অনেক ভালোই ছিল তও সব ডেকে ডেকে নিংগেতাম আমরা ছোটথাকতাম তখন জানিস প্রত্যেক ঘরে যেতাম এ যাবিনা রে এই ভাবে ডেকে ডেকে একদল হয়ে আবার যেতাম খেলতাম কত মজা হতো কিন্তু আগেতো এখন তো সেরকম নোই এখন তো কেও যাবে বলছে কেও যাবে না আর এই রকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে সত্যি তাই মানে আমাদেরকে সত্যি মানে অনিক কিছু দিক থেকে ভাবলে ভাবা হয় যে শিক্ষাটা কিরকম ছিল আগের প্রজন্মে আর এখনকার প্রজন্মে ভবিষৎটাও একটু হলে চিন্তা করতেপারি যে শিক্ষাটাকে এ নিয়ে কি অবস্থা হবে সাধারণ মানুষের তাই না হ্যাঁ এখনকার যে বর্তমান যে শিক্ষাটা যে পৌঁছেছে খুবই ওটা ভয়ঙ্কর দিকে আভাইয়া এখনথেকে যদি সেটা আহ করতে না পারে তাহলে পরবর্তী প্রজন্মকে উ ক্ষতির মুখে পড়েযাবে সেটাই সেটাই আমার এই রকম একটা history আছে বুজলি যে বাইরেরদেশে কোথাও একটা যাবো সেখানকার সম্পর্কে জন্য সেখানথেকে কিছু শিক্ষা অংশগ্রহণ করবো বা শিক্ষা নেবো আমি সেখান থেকে শিক্ষা একটু হলেও আমি মানে পেতে চাই যে কিরকম সেই দিকের অবস্থাটা সেদিকের শিক্ষাবেবস্তা টা কেমন শিক্ষার উন্নতি টা কেমন তাদেরকে যে business সমন্দে শিক্ষাটা দেয় হচ্ছে সেটা কেমন সে সব জিনিস নিয়ে আমরা একটু জানাবো যার মানে ইচ্ছা আছে বুজলি তো দেখা যাক যদি সেরকম হয় তাহলে হ্যাঁ ছোট থেকে একটা কথা শোন ছোট থেকে একটা বাচ্চাকে যাই শিকাবি সে সেটি শিখবে তো প্রথমে যদি ওকে business থেকে যে শেখাহয় তো business ব্যাপারে যে ভালো গান থাকবে এবার যদি ওকে যদি অন্য কিছু শিকাস তো ওই ভাবে জ্ঞান একটু বাড়বে তার তা প্রথম থেকে বাচ্চা কে যেটাই শেখাতে হবে ভালোকরে ভালোকরে মনোযোক দিয়ে সেটাই শিখতে হবে সেটাই সেটাই তো মানে কি বলবো তোকে আমাকেও মাঝে মধ্যে আমি ভাবি যে না আহ আমাদের ছেলেমেয়েরা যখন হবে তো তাদের শিক্ষার প্রভাবটা সেটা যদি খারাপ প্রভাবে পড়েযায় তখন কিন্তু আমাদের হাত থেকে অনিক কিছু বেরিয়ে যাবে বুজলি হ্যাঁ টু ঠিকই বলেছিস এখন কার যা শিক্ষা তখন কার আলাদাবেপার হ্যাঁ তো সেই দিকথেকে কি বলতো মানে আমাদেরকে তো লক্ষ রাখা উচিত যে না শিক্ষাটা বলতে গেলে

মানে মানুষের শুধু একটুতেই শিক্ষা হ্যাঁ ঠিকই বলেছিস এখন তো সম্পূর্ণ লেখা আছে প্রত্যেক ছেলেকেই eight nine প্রজন্ত পপ শিক্ষা মানে দরকার নিম্নতম যে শিক্ষা একদম eight nine প্রজন্ত একদম লাগবেই সেতো সংবিধানে লাখাই আছে কি তা পত্রেও অনিক জানা পপড়াশোনা করতে করতে মাঝপথে ছেড়ে চলে যাই সেটাই আবার কি বলতো এখন তো সরকার দেখছে যে পড়াশোনা করছেন বলে তাদেরকে একটা লোব দিচ্ছে যে তোমরা madhyamik pass হলে তোমরা HSpass হলে তোমরা এই job এর জন apply করতে পারবে এই কাজের জন্য করতে পারবে এটা করতে পারবে তোমরা সরকারি করতে পারবে বেসরকারি করতে পারবে হ্যান করতে পারবে ত্যান করতে পারবে এই সব জিনিস গুলো তবুও সরকার আমাদের দিচ্ছে বেসরকারি আমাদেরকে দিচ্ছে যে শিক্ষাটাই একটু হলেও যাতে একটু হলে আমাদের market থেকে উঠে না যাই হ্যাঁ ওনা ওঠা টা স্বাভাবিক কিন্তু বা উঠবেনাতো তবু আমরা জানি কিন্তু তবু কি বলতো যে হরে ছিল সে হারথেকে তো অনেক কমে যাবে তো তার জন্য করছে তবুও কিন্তু মানুষ জন চাইছে না যে না আমিও শিক্ষাটা নেই বা পড়াশোনা হ্যাঁ একটা শিক্ষা শিক্ষিত হতে হলে একটা লক্ষ লক্ষটা main ররাখতে হবে হ্যাঁ আমি কোনদিক দিয়ে যাবো সেইদিকে আমার লক্ষটা থাকবে ওই লক্ষ নিয়ে শিক্ষতো হয় সে প্রতিষ্ঠীতো হতেপারবে সমাজে একটা লক্ষ থাকা উচিত প্রত্যেক

সেটাই সেটার মানে কি বলতো ওই যে একটা গল্প ছিল মানে তার শিক্ষাটা কেমন জানিস

তাকে একদিন মানে তার গুরু জিগেস করছে মানে তোর সামনে একটা তোর গাছ আছে ঠিক আছে আর গাছের মাজখানে একটা মানে তোর লিখা আছে মানে গাছের মাজখানে লিখা আছে যে দোকানে সি

তো বলছে যে ওখানে তুমি কি কি দেখতে পাচ্ছ মানে এই রকম একটা বিষয় যে দোকানে এমন একটা জিনিস আছে যেটা মানে একটো unique জিনিস সেটা থাকেনা গাছের মাজখানে ওরা শিক্ষা লিখে রেখেছে সেটা হয়তো ওখান থেকে দেখাযাবে কিন্তু গভীরে ওরা দেখবে তবেই বুজতে পারবে তো প্রথম কে জিগেস করলো যে তুমি ওখানে কি কি দেখতে পাচ্ছ সে বলছে যে ওখানে গাছ দেখতে পাচ্ছি আকাশ দেখতে পাচ্ছি হ্যাঁ ফুল দেখতে পাচ্ছি পাতা দেখতে পাচ্ছি ডাল দেখতে পাচ্ছি মানুষ দেখতে পাচ্ছি গরু দেখতে পাচ্ছি অনেক কিছু দেখতে পাচ্ছি আর একজন কে সেও তাই বলছে আমি গাছ পাচ্ছি ফুল দেখতে পাচ্ছি পাতা দেখতে ই পাচ্ছি সেও সব same বললো আর একজন কে ডাকলো তাকেও জিগেস করলো বললো তুমি দোকানে কি কি দেখতে পপাচ্ছ ভালো ভাবে দেখো সে তখন বলছে মাটি দেখতে পাচ্ছি গাছ দেখতে পাচ্ছি গাছের ওই যে মানে ডাল বেরিয়ে আছে সেটা দেখতে পাচ্ছি পাখি ঐযে গাছে বসে আছে পাখি দেখতে পাচ্ছি এই যে পাখির ঝোপ দেখতে পাচ্ছি হ্যাঁ এই রকম একটা জিনিস দেখছি

বলছে আর কিছু দেখতে পাচ্ছ না বলছে না আমি শুধু সেটাই দেখতে পাচ্ছি তো তার যে এই লক্ষস্থানটা তার সেই স্থানটা কিন্তু সে আগেথেকেই confirm করে নিয়েছিল শিক্ষাটা আমার main আমি যদি কিছু দেখি তো আমি শুধু শুধু শিক্ষাটাই দেখবো others আমি কিছু দেখবো না তো তার যে এই জিনিসটা দেখে গুরু কিন্তু অনিক খুশি হয়ে গেলো সেই জিনিসটাও একটু matter করে না যে কার লক্ষ কত খানিক সে কতটা কি লক্ষ দিয়ে রাখতে পারে সেটাও তো matter করে অনিকটা তাই না হ্যাঁ তু ঠিকই বলেছিস লোলক্ষটা main এখন লক্ষটাই যদি না থাকে সেই তো তা পরে তাকে হবে না লক্ষ রাখতে হবে হ্যাঁ আমি এইদিক দিয়ে পড়ছি জেলে আমার ভালো হবে শেষে ক time আমি পড়াশোনাটা করবো লক্ষটা একটা স্থির রাখতে হবে সেটাই সেটাই এইরকম আরো গল্প আছে বুঝলি কোনো দিন time পেলে তোকে শোনাবো তা হ্যাঁ হ্যাঁ এখন কে যা শিশিক্ষা সেরকম শিক্ষিত হতেপারে বাচ্চাদেরকে সব সময় বোঝাতে হবে হ্যাঁ এই রকম বললে ভালোকরে শিক্ষিত হয় এবারে কথার মাঝে মাঝে শিক্ষা দিতে হবে গল্প আকারে শিক্ষা বলতে হবে গল্প আকারে না করলে মামানুষে শুনবে না বাচ্চা ছেলে গুলো

অনিক কথাবাত্রা বলাম চল তাহলে হ্যাঁ হ্যাঁ বলবো তো আউ ভালোসময় থাকবে তার টু ঠিক আছিস তো ভালো আছিস তো? আমি তো ভালো আছি আর কাকু কাকিমা কে বলিস যে আমি phone করেছিলাম বুজলি কাকিমারা তো এখন ভালো আছে হ্যাঁ ভালোআছে ঠিকআছে বলে দোবো ঠিক আছে রাখছি তহলে হ্যাঁ ঠিকআছে বেশ তাহলে রাখ হ্যাঁ ঠিকআছে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

আরে ওটাই তো বলছি আমি